এই বাগানে অনকে বড়ো বড়ো গাছ পালাও রয়েছে। এই বাগানের পশে রয়েছে একটি বিশাল বাড়ি। এই বাগানটি অবস্থিত ঝাড়গ্রামে --

এই বাগানটির চারিপাশ জুড়ে রয়েছে ছোট বড়ো আরও নানান রকমের গাছ।

পুরো অনুষ্ঠান বাড়িটি নানান ধরণের আলো ও সুন্দর ফুল দিয়ে সুসজ্জিত রয়েছে।

এই অনুষ্ঠান বাড়িটি রয়েছে ঝাড়গ্রাম এ।

ছোট বড়ো অনেক গুলি বাড়ি এবং সেই রাস্তাটির পাশে রয়েছে ছোট বড়ো নানান রকমের গাছ।

এটি একটি অনুষ্ঠান বাড়ি। এই অনুষ্ঠান বাড়িটিতে অনেক লোকজন দেখা যাচ্ছে।

যে টিও নানারকমের আলো এবং ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এইটি হচ্চে ঝাড়গ্রামে।

এখানে একটি পুকুর দেখা যাচ্ছে। যে পুকুরটির চারপাশ জুড়ে রয়েছে বড়ো ছোট নানারকমের গাছ।

এইখানে বহু মানুষ প্রতিদিন এসে নিজেদের সুন্দর মুহূর্ত উপভোগ করেন।

এই মাঠটিতে অনেক ব ব্যাক্তিকে দেখা যাচ্ছে যারা এই মাঠে--

এবং অনেক গাড়ি ঘোড়া চলা ফেরা করছে যারা তাদের যাত্রী দিয়ে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে। এটি অবস্থিত ঝাড়গ্রামে ।

এটি অবস্থিত ঝাড়গ্রাম- এ।

এর চারিপাশ শুধু পাহাড়া ঘেরা।

এখানে একটি বড়ো খেলার মাঠ দেখা যাচ্ছে-এ।

এখানে একটি পুকুর দেখা যাচ্ছে। যে পুকুরটির দুপাশে রয়েছে --

এবং এই বাড়িটির চার পাশ জুড়ে রয়েছে বড়ো বড়ো অনেগুলি গাছ পালা ।

এখানে একটি নদী দেখা যাচ্ছে।